স্বল্প মূল্যে phone টি কেনা যায় বলে সব ধরণের মানুষ এটি ব্যবহার করতে পারে দ্বিতীয়ত mobile phone সঙ্গে নিয়ে সর্বত্র যাওয়া যাই এবং সব জায়গায় এটি ব্যবহার করা যাই অতি সহজেই এটি ব্যবহার যোগ্য হয় উঠেছে তৃতীয়ত কম খরচে SMS এর মাধ্যমে গ্রাহক যেখানে সংবাদ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা অন্য কোনো জায়গায় পৌঁছে দিতে পারে চতুর্থত যেরকম সেটা হলো landline phone এর মাঝে প্রচুর টাকার bill আসে

smart phone এর ক্ষেত্রে police এর যে কোনো তদন্তের কাজে mobile phone একটি হাতিয়ার হিসাবে কাজ করে অপরাধীর ব্যবহার করা mobile phone এর call listcheck অনান্য সন্দেহভাজন ব্যাক্তির নাম খুঁজে পাওয়া যাই যেকোনো অপরাধ মূলক তদন্তের কাজ কাজে mobile phone এখন একটি অপরিহার্য বস্তু বা মাধ্যম

mobile phone থেকে পাওয়া যাই mobile phone শুধু প্রয়োজন মেটায় না চিত্র বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছে আজকের দিনে whats app এর মাধ্যমে খুব কম সময় ছবি বা কোনো ঘটনা বা office আদালতের প্রভৃতি খুব কম সময় পৌঁছে যাই আজকের দিনে এই ব্যবহার টি খুবই কার্যকরী এবং জনপ্রিয়তা লাভ করেছে mobile phone ব্যবহারের ক্ষতিকর প্রভাব mobile phone এর ব্যাবহারে ব্যবহার সভ্য জীবনের একটি অপরিহার্য ব্যবস্থা হয় উঠলে এর ক্ষতির দিক ও রয়েছে mobile phone এ বেশি কথা বলা বা বাবহার করা ঠিক নোই বর্তমানে আট থেকে আসি বছরের সবাই mobile phone এ আসক্ত হয় পড়েছে যে এটা ঠিক নোই এ বিষয় আমাদের সচেতন হতে হবে

কমানোর প্রয়োজন হয় এটি একটি বিস্তার গত যুব সমাজ কে গ্রাস করেছে আহ কানে Mobile phone এর cord লাগিয়ে রাখা কারোর কথা শুনতে পাওয়া না যাওয়া এবং বেপরোয়া ভাবে চলা এবং রাস্তায় mobile phone এর ব্যবহার অনেক তাই এরিয়া চলা উচিত গাড়ি চালানোর সময় mobile phone এ কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটিয়ে অনেকেই বিপদ ডেকে আনে অত্যাধিক mobile phone এর ব্যবহার মস্তিস্ক cancer হতে পারে বলে বিজ্ঞানী রা

এর থেকে যেটা বোঝা যাই যে mobilephone আমাদের জীবন যাত্রা অনেক সচ্ছলতা এনে দিয়েছে যোগাযোগ ব্যাবস্থায় উন্নতি ঘটিয়েছে কিন্তু ক্ষতিও করছে প্রচুর mobilephone এর ব্যাবহারে কিশোর কিশোরীরা এতটাই মগ্ন হয় পড়েছে যে তারা পারিপার্শিক টি তে তাকাচ্ছে না এমন কি পরিবারের আংশিক অবস্থান কোথায়ও থাকছে না তাদের চাহিদা পূরণের জন্য বাবা মার্ উপর চাপ সৃষ্টি করে পরিবারে অশান্তি বাড়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা

আমাদের মনে রাখতে হবে ভারতের বেশির ভাগ মানুষ দরিদ্র অশিক্ষিত সর্বত্র এদের অন্য দেড় কথা চিন্তা করতে হবে বৈজ্ঞানিক তথ্য ও প্রযুক্তির সাহায্যে দেশের জন সাধারণের মুখে হাসি ফোটানোই আমাদের জীবনের লক্ষ হওয়া উচিত অন্ধকারে mobilephone দিয়ে বিলাসিতা মগ্ন হয় থাকা না

অনেকটাই আহ কমানো উচিত বলে মনে করা হয় এবং mobilephone এর ব্যবহারের সঙ্গে সঙ্গে আহ এখানে কিছু ভূমিকাও রয়েছে যেখানে আধুনিক প্রযুক্ত প্রযুক্তির কারণে internet এর মাধ্যমে এবং email এবং mobile phone মাধ্যমে বিভিন্ন যোগাযোগ ব্যাবস্থাও যেরকম রয়েছে এছাড়াও

দেখা যাচ্ছে এই mobile phone এর ক্ষতিকর প্রভাব যেরকম রয়েছে সভ্য জীবনে এবং বিভিন্ন সুবিধাও রয়েছে যেরকম বলা হয়ছে আগেই সুবিধার মধ্যে যেখানে কম খরচে call SMS বিভিন্ন যোগাযোগ মাধ্যম করা হয় এছাড়াও বিভিন্ন কাজ official কাজ যেগুলো খুবই দ্রুততার মাধ্যমে mobilephone এর মাধ্যমে করা যাচ্ছে এবং বিনোদন মাধ্যম তও আরো অনেক ভাবে প্রসারিত হয়ছে যেখানে বর্তমান যুগে আমরা বিভিন্ন application এরমধ্যে বিভিন্ন বিনোদন খুবই সহজে আমরা চোখের সামনে দেখতে পারি এবং সে খুবই অল্প খরচই আমরা mobile এ সেই বিনোদনের জিনিস তা আমরা উপভোগ করতে পারি এছাড়াও আহ পরিবারের সঙ্গে দূর দূরান্ত থেকে যোগাযোগ করার ক্ষেত্রেও খুবই কার্যকর হয় ওঠে এছাড়াও mobile এর মাধ্যমে আমরা বিভিন্ন mail বা email পাঠাতে পারি খুবই সহজে এছাড়াও

mobile এর মাধ্যমে এবং সেই application এর মাধ্যমে আমরা আমাদের ব্যবসা বা business তা কে খুবই দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি বর্তমান যুগে সেই ক্ষেত্রে আমাদের যেরকম কিছু কিছু platform রয়েছে Instagram Facebook থেকে বর্তমানে বিভিন্ন platform যার মাধ্যমে মরা কিছু কিছু business আহ এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেটা আমাদের ক্ষেত্রে অনেকটাই আহ উপযোগী হয় উঠেছে এছাড়াও বিভিন্ন আহ জায়গায় আমার ভ্রমণ করতে গেলে সেখানে mobile এর camera র মাধ্যমে আমরা কিছু ছবি তুলতে পারি যেটা হাতে সব সময় আমরা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি তুলনা মূলক একটি camera র জায়গায় এবং খুবই ভালো ভাবে সেখানে আমরা সেই জায়গায় যাওয়ার সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে উপভোগের সঙ্গে সঙ্গে mobile এর মাধ্যমে সেটা তুলে রাখতে পারি

মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বিভিন্ন জায়গা সেরকম mobile phone এর মাধ্যমে কিন্তু উপকার যেরকম রয়েছে সেরকম অপকার ও আছে যেরকম আগে বলেছি সেটার দিক থেকে mobile phone ব্যবহার করলে যেরকম বিজ্ঞানীদের মতে জানা গিয়েছে যে cancer এর কারণ হতে পারে সেই ক্ষেত্রে আমাদের উচিত mobilephone ব্যবহার কে কমিয়ে নিয়ে আসা এবং আহ game এর খেলার পরে যে আশক্তি সেটাকে কম করে দেওয়া এবং সব সময় phone এর কথা বলা থেকেও শারীরিক ভাবে খেলা ধুলা এবং বিদ্যার ক্ষেত্রে নিজেদের কে বেশি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাতে ভবিষ্যতে সমাজ কে গড়ে তুলতে পারি সেই দিক থেকে আমার অবশ্যই সেটা নিয়ে ভাবনা চিন্তা করবো যাতে ভবিষ্যতে আমরা নিজেদের কে গড়ে তুলতে পারি এবং এই mobilephone শুধুমাত্র কার্য ক্ষেত্রে ছাড়া অন্যান যাতে ভবিষ্যতে আমরা নিজেদের কে গড়ে তুলতে পারি এবং এই mobile phone শুধুমাত্র কার্য ক্ষেত্রে ছাড়া অন্যান্য ক্ষেত্রে বিলাসিতার ক্ষেত্রে ব্যবহার যোগ্য না হয়ে ওঠে এখনকার বর্তমান যুগে বিভিন্ন দামে বিভিন্ন অঞ্চলে আমরা mobile phone অতি সহজেই নিতে পারি বর্তমানে বিভিন্ন technolagy আমরা দেখতে পাই যেখানে Three G থেকে two G থেকে Three G থেকে Four G এবং Four G থেকে Five G র ও আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি এবং খুবই কম টাকার বিনিময় অর্থাৎ Recharge এর বিনিময় আমরা কিন্তু এই

সেক্ষেত্রে internet কে সঠিক ভাবে প্রচলন করাই হচ্ছে আমাদের কাজ internet এর মাধ্যমে ভালো দৃষ্টি যুক্ত কাজ করে আমাদের জন্যে এমন কোনো কাজ আমাদের করা উচিত নয় যেটার জন্য নিজের পরিবার এবং নিজেদের খারাপ ভাবে মনে করতে হয় সেই ক্ষেত্রে আমরা smart phone এর দেখলাম যে বিভিন্ন রকম ব্যবহার যেরকম রয়েছে সেরকম smart phone এর যে ইতিহাস সেটাও আমরা এখন থেকে দেখতে পেলাম অর্থাৎ smart phone এর কিভাবে smart phone টি তৈরী হৈছে কত সালে smart phone টি তৈরী করা হয়েছে এবং প্রথমে featured phone থেকে আস্তে আস্তে smart phone এ আহ রূপান্তরিত হৈছে বিভিন্ন company যেরকম রয়েছে প্রথম দিক থেকে সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন company র উদ্ভব হয়েছে

smart phone এর ইতিহাসে software একটি বিবর্তন সেটা আমরা দেখেছি feature phone থেকে আস্তে আস্তে শিরে শিরে বিভিন্ন software এর মাধ্যমে সেটা কে বিবর্তিত হওয়া এবং feature phone অর্থাৎ keypad phone থেকে ধীরে ধীরে আমরা skin touch অর্থাৎ phone এর মাধ্যমে যে skin touch phone এ আমরা পরিবর্তিত হয়েছি সেক্ষেত্রে কিছু কিছু company র অনস্বীকার্য অবসসই রয়েছে প্রথমত বলা যেতেই পারে যে এই smart phone এর যে সূচনা রয়েছে এই সূচনা কিন্তু অনেক আগে থেকেই আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ radio wave যেটা কে বলা হয় ধীরে ধীরে সেটা smart phone এ রূপান্তরিত হৈছে দু হাজার সাল থেকে এই smartphone এর ব্যাপার টি ঘটে কিছু company র হাত ধরে যেরকম আগেই বলা হৈছে bhackberry nokiea ইত্যাদি platform এর মাধ্যমে এবং

যে আবিষ্কার সেটাও আমরা এখানে দেখেছি দু হাজার বারো সালে iPhone এর উত্থান তেরো সালে iphone এর উত্থান এবং সমীক্ষা অনুযায়ী দু হাজার বারো সাল পর্যন্ত একশো কোটি smartphone ব্যবহার কারী সমীক্ষাই রয়েছে সেটাও এখানে ব্যাখ্যা হৈছে বর্তমানে সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে পরিসংখ্যান অনুযায়ী এবং এখানে দেখা যাচ্ছে যে কি করে একটি smart phone চলছে এবং তার জেজিবন কাল রয়েছে সেটা ওই batarie র মাধ্যমে পরিচালিত হচ্ছে সেটি software এর মাধ্যমে পরিচালিত হচ্ছে hardware এর মাধ্যমে পরিচালিত হচ্ছে baterie র যে সকল প্রকার ভেদ আছে সেটা ও আমরা এখন থেকে জানতে পেরেছি এবং এখানে কি করে hardware কি কার্যকলাপ রয়েছে সেটাও আমরা এখন থেকে জানতে পেরেছি যেরকম hardware এর মাধ্যমে আমরা এখানে camera এবং আহ smartphone এর যে motherboard টি সেটি কে আমরা hardware বলে থাকি এখানে সেটিও এখানে আলোচিত হৈছে এছাড়া ও এখানে রয়েছে যে smartphone software এর মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারি শুধু hardware নোই

চালানো সম্ভব নয় software এর ও এখানে প্রয়োজন হতে পারে এবং জেতার ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার এর মাধ্যমে কিন্তু hardware কে পরিচালনা করা সম্ভব হয় এবং batterie র মাধ্যমে কিন্তু smartphone টা চালানো সম্ভব হয় এবং সেই স্মার্ট ফোনের ধীরে ধীরে বিকাশে smartphone ব্যবহার করতে আমাদের এগিয়ে চলা এবং

Hello আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন অলাইকুম আসসালাম কি~ কি হাল কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আছি মোটামুটি আপনার দিনকাল কেমন কাটছে

আমার দিনকাল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তো বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আর আমরা Young generation তো এই গুলার থেকে আসলে অনেক সময় অনেক Depression বা এই সেই এই গুলার মধ্যে থাকি তো এজন্যই আপনার সাথে আরও আলোচনা করতে এসেছিলাম মানে ধার্মিক বিষয় গুলা নিয়ে একটু যে কিভাবে Dipression এ পরিত্রান পাওয়া যায় ধার্মিক বিষয় থেকে বা কি করলে কি হয় আচ্ছা আচ্ছা ব্যাপারটা ভালো একটা বিষয় নিয়ে আলোচনার কথা ভেবেছো আসলে আমাদের সবাদের সবাইকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা উচিত ছোটবেলা থেকে আমরা সবাই গ্রহণ করেছি ধর্মীয় শিক্ষা কিন্তু বর্তমান পরিস্থিতি যেমন চলছে আমাদের দেশে অনেক ছেলে পেলে আরকি ধর্মীয় শিক্ষা বলতে মানে খুবই অজান And Family গত ভাবে তাদেরকে ছোটবেলা থেকেই তাদের বলা হয় শুধু বাংলা ইংরেজি অংক এগুলা শিখায় কিন্তু খুব মানুষই এই ধর্মীয় শিক্ষার দিকে দেয় আগে আমরা যেরকম আরবি পড়তাম বা বিভ কোরান শরীফ পড়া শিখেছি কিন্তু এখন অধিকাংশ Sixty Percent ছেলে পেলে তারা কোরান শরীফ পড়তে পারে না এটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক কিন্তু হ্যাঁ আসলেই এটা আমাদের জন্য একেবারে ব্যর্থতার একটা বিষয় আরকি কারণ ছোটবেলা থেকেই আমাদের উচিত যে ধর্মীয় জ্ঞান গুলা লাভ করা বা আমাদের Guardian বা বাবা মা যারা আছে তাদের উচিত যে ধ~ ধার্মিক শিক্ষা গুলা দেওয়ার জন্য কারণ ছোটবেলা থেকেই যখন ধার্মিক শিক্ষা গুলা সে পাবে তার আচার আচরণ গত দিক বা সে ছোট থেকেই ভদ্র নম্র ভদ্র হয়ে গড়ে উঠবে চরিত্রবান হবে তো আসলে এগুলা ছোট থেকেই মানে শিক্ষাটা দেওয়া উচিত বড়ো হয়ে কিন্তু এই শিক্ষাটা আর অর্জন করা সম্ভব হয় না না না ঠিকই বলেছো তুমি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 শুধু কয়েকটা অক্ষর দিয়ে দেখা যাচ্ছে একটা বই তৈরী করে করার পরে ওখানে আরবি লেখা থাকে ঠিকই আছে গু বইয়ের ভেতরে কিন্তু এটা পড়া পড়তে পারা বা জানা এটা দিয়ে হয়না ওই বাংলা নিচে থাকে ওটাও অনুবাদ করেই শেষ বাদবাকিটা কিছুই পড়া লাগেনা এই এম~ এমন অবস্থা হয়ে আছে

তারা পড়াশুনা করতেই চায়না তো এ~ এইযে আমাদের যে Cariculam Vita ইসলাম শিক্ষা নামের যে বইটা আছে বা যার যার ধর্ম দেখে সে হিন্দু ধর্ম তা আসলে আমি মুসলিম ধর্মের সে তো সেই দিক থেকে আমি ইসলাম শিক্ষা নিয়েই বলি তো এই বই গুলোতে আপনি ঠিকই বলছেন যে কয়েকটা অক্ষর যে আমাদের আরবি ঊনত্রিশ তা হরফ আছে ঊনত্রিশটা হরফ উচ্চারণ সহ দেওয়া আছে

হলাক এই সুর এধরণের সূরা গুলা ধর্মীয় বইয়ে দেওয়া আছে কিন্তু এগুলা যারা পড়ায় বা যে Teacher গুলা নিয়োগপ্রাপ্ত হয় একটা School বা College এ আহ দেখা যাচ্ছে তারাই কিন্তু Properlly আসলে এই আরবি পড়াটা বা আরবি উচ্চারণটা তারা কিন্তু অনেকেই জানে না আহ তারাই গিয়ে এক একটা ধর্ম করাচ্ছে সেক্ষেত্রে ওই তারা কি পড়াচ্ছে যে ওই যে আ বাংলা যে উচ্চারণটা আছে উচ্চারণটা দেখে পড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে Student রা কি শিখবে ওই Student রাই ওই ভাবেই শিখে আসছে এই ভাবে পর্যায় ক্রমিকভাবে কিন্তু চলতেছে যে এ আর এভাবে চলার কারণে ধর্মীয় যে জ্ঞান গুলা আসলে মানুষ সঠিক ভাবে পারছে না আবার দেখাচ্ছে যে সূরা গুলা দেওয়া আছে এই সূরা গুলার উচ্চারণটা তারা ওই বাংলা অনুবাদ থেকে পড়ছে আবার অর্থও পড়ছে ঠিক আছে কিন্তু তারা ওই শুধু পরীক্ষায় Pass করার জন্য পড়ছে তারা কিন্তু এটা বুঝেশুনে বা নিজের ওপর প্রা মানে প্রয়োগ করার জন্য বা এধরণের পড়াশুনো গুলো কিন্তু এভাবে করতেছেনা এজন্যেই কিন্তু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 মানে তাদের এই পড়াশুনাটার ভিতরে আরতো তুষ্টি নাই আর এজন্যেতো এই জ্ঞান তা পায়না তা হ্যাঁ হ্যাঁ সেটাই

আর এখনতো আছেই শুধু Grading System এর ধর্ম Subject তার প্রশ্ন দেখা যাচ্ছে একটা মনের মতো প্রশ্ন করে ওটা কোনোরকম Answer দিলে দেখা যাচ্ছে আশি Mark এ আশি তাই এতেই হয়ে গেলো এ পারুক বা না পারুক বাংলা দিয়ে আরবীও লেখা লাগে না আরবি তো পড়তে পারে না লেখাতো দূরের কথা আরবি ঊনত্রিশটা হরফ ই চিনেনা ওই বাংলা যা তাই

এই পাশের এই School এ ধর্মীয় শিক্ষক নেই ওই এক Sir আসে ওই Sir কে দিয়ে নেয় তাহলে হলো একটা মৌলানা Teacher যদি না থাকে তাহলে ওই School ছবি এ তুমি খেয়াল করে দেখবে হয়তো হিন্দু Teacher আছে কিন্তু ইসলামীর একটা মৌলানা Teacher নাই এমন অবস্থা চলছে আমাদের দেশে হ্যাঁ আর এজন্যইতো ছাত্রছাত্রীরা মানে মুসলিম ধর্মের যে Proper যে শিক্ষাটা তারা কিন্তু সেই শিক্ষাটা পাচ্ছে না আ বা তারা ঐভাবে কিন্তু নিজেকে গড়তেও পারছে না এই Problem টা ওই জেগাতেই যে একটা ধর্মীয় Teacher কিন্তু নির্দিষ্টভাবে যদি নিয়োগপ্রাপ্ত করা যায় এই দেখা যাচ্ছে মৌলানা বা একটা হুজুর যদি আসলে এইখানে তুচ্ছ তাচ্ছিল্য করে হুজুরদের দেখা হয় একটা মৌলানা বা মানে যারা এদের ধর্মীয়ভাবে পড়াশুনা করে দেখা যাচ্ছে যারা মাদ্রাসাতে Line এ পড়াশুনা করে তাদের কিন্তু আমাদের Bangladesh এ ছোট চোখে দেখা হয় সাধারণ মানুষেরা একদিয়ে মানে আপনার ছোট ভাইবোন থাকলে যে এই মাদ্রাসা Line এ পড়ছে এ হুজুর হবে এতো কিছু করতে পারবে না এর দ্বারা কিছু সম্ভব না এরকম একটা মানে ছোট চোখে দেখা হয় কিন্তু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

অনেকে~ কে আমাদের যে পাশের যে মসজিদ এই মসজিদের তোমার যে হচ্ছে

এ মতজমি পায় ও কিন্তু Pass মৌলানা Pass

কা চাকরি নাই বিধাই ও এখানে তোমার হচ্ছে নামাজ পরাইতেছে আরকি তাও হুজুরের সহযোগী হিসাবে আর এককথায় মোয়াজ্জেম যেটাকে বলে হম আসলে তাকে যদি একটা School এ দেওয়া হতো তাহলে কিন্তু ওই School এর ছেলেপেলেদেরকে ওই ভালোভেবে পড়াতে পারতো কিন্তু এটা করছেনা তো এইগুলা আসলে সরকার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 হ্যাঁ আসলে ঐযে অ্যাঁ ঐযে কথাগুলা বললাম যে মানে ছোট চোখে যে আপনি মাদ্রাসা Line এ পড়ছেন বা পড়ে বের হচ্ছেন অ্যাঁ দেখা যাচ্ছে যে সরকারি ভাবেই এটা আসলে Systemic চলে আসছে তারপরও সাধারণ জনগণও যে দেখা যাচ্ছে যে General line এ যারা পড়াশুনা করছে বা দেখা যাচ্ছে তারা মনে হচ্ছে যে ডাক্তার Engineer এই সেই এগুলা হয়ে যাচ্ছে তাদের দাম কত বা এরকম যে ওই Thinking এর মনে করে যে General line এর অনেক দাম বেশি আর যারা এই যে হুজুর মানে মাদ্রাসা Line পড়ে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 এরা হুজুরের Line এ পড়ছে যে হুজুর যে হুজুর এসেছে এদের কোন মূল্য নাই সমাজে এদের কোন দাম নাই এরা শুধু ওই মসজিতে যাবে নামাজ পোড়াবে করবে

এগুলা তাদেরকে প্রকাশ করার মাধ্যমই দেয় না বা মাধ্যম সুযোগই হয় না তো এই জন্য কিন্তু তারা মানে এইদিক থেকে বিশেষ করে অ্যাঁ মানে নিপীড়িত হচ্ছে কথায় বলতে গেলে আবার তুমি যে একটা Private পড়াবে হুজুরা যে ইমাম ওদের পাশে একটা Private পোড়াবে ছেলে পেলেদের বাসায় যেয়ে পোড়াবে তুমি নিয়ে যাবে ওই হুজুরের ঠিক মতো বেতনও দিতে চায় না

এই পড়ায় কি হবে এটা পড়লেও হয় না পড়লেও হয় কিন্তু ওই বাবা মা যে ওই ছেলের কতটা মানে খারাপ করছে যে এই ধর্মীয় শিক্ষা না দেওয়ার জন্য আর একালে অবস্থা মানে যাই হোক পরকালে তো তার হিসাব দিতে হবে আমাদের ধর্ম অনুযায়ী তাকে তো হিসাব দিতে হইবে তাই না কিন্তু আসলে কিন্তু করছি না আমরা, আমরা আসলে এগুলো মানুষকে সচেতন করা উচিত এভাবে হ্যাঁ আসলে ভাই কারণ আমরা যে যারা Young generation বড় হচ্ছি বা শিক্ষিত বা বুঝছি এইগুলা বিষয় আ~ ও~ অবশ্যই আমাদের নিজের Family বা Relative যারা আছে তাদেরকে এই বিষয়গুলা অবগত করতে হবে তাদেরকে এ বিষয়ে আসলে মানে সঠিক জ্ঞানটা বা সঠিক তাদের মধ্যে ধারণাটা প্রয়োগ করতে হবে তারা যেন বোঝে বা আমাদের সামাজিক ভাবে যে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও বোঝাতে হবে এই বিষয়গুলা আর তাছাড়া কিন্তু একটা সমাজ কিন্তু সেভাবে গড়ে ওঠে না আর মানে একটা সমাজ কিন্তু আস্তে আস্তে এমনিতেও ধ্বংসের দিকে যাচ্ছে কারণ ধার্মিক বিষয়গুলো একটা সমাজের মধ্যে বা দেশের মধ্যে কিন্তু ঐভাবে থাকছে না যে অ্যাঁ ধার্মিক নীতি কথাগুলা নীতি আদর্শগুলা অ্যাঁ যে যার ধর্মই পালন করুক সব ধর্মেরই নীতি কথা আছে নীতি আদর্শ আছে অ্যাঁ তো এগুলা দেখা যাচ্ছে যে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 অ্যাঁ কেউ কার ধর্ম সঠিকভাবে পালন করতে পারছে না বা করছে না বিশেষ করে মুসলিমরা তাদের ধর্ম আরকি সঠিকভাবে পালন করতে পারছে না অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আর তোমার হচ্ছে তুমি যখন নীতি আদর্শের কথাও বললে

তারা নিজের ধর্ম সব ধর্মেই বলা আছে যে সৎ সৎ পথে চল সৎ কাজ করো কিন্তু এই শিক্ষাটা তাদের ভেতরে যায়নিরে ভাই এই জন্যই তো এই অবস্থা সবাই নিজে বোঝে যে কিভাবে টাকা Income করবো আসলে যে টাকা Income যেমন তেমন যে টাকাটা যে তোমাকে হালাল করে Income করতে হবে এটা আসলে কিন্তু তারা ভুলে গেছে

তারা বোঝে যে একটু যেভাবেই হোক আমাকে বড়লোক হতে হবে আমার টাকা Income করতে হবে ধনী হতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে কিন্তু টাকাটা যে আমি কিভাবে Income করলাম এটা~ এই টাকাটা কি আমি হালাল পথে আনলাম না দুর্নীতি করে আনলাম এইদিকে তার কোন জ্ঞান নাই শুধু টাকা আর টাকা এভাবে তো দেশটা ধ্বংসের পথে চলে যাচ্ছে হ্যাঁ আসলেই একদম ঠিক বলছেন তো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 মুসলিম ধর্মের মানুষের সংখ্যাটাই বেশি আরকি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের মুসলিমরাই মানে মুসলমানরাই বেশি নির্যাতিত নিপীড়িত হচ্ছে তো এর কারণ কি এর কারণ একটাই যে আহ বর্তমান সরকার বলেন বা মানে সবার মন মানসিকতা বলেন ঐযে ধ~ ধর্মীয় যে নীতি আদর্শগুলা সেগুলা তাদের মধ্যে সঠিকভাবে মানে

আহ নির্যাতনের মানে চরম শিখরের দিকে আগাচ্ছে আরকি অ্যাঁ আমাদের পার্শবর্তী কিছু দেশ আছে Myanmar যেরকম যে~ যে~ যে একটা মুসলমানদের উপর যে নির্যাতন চালাইল আহ তাদেরকে তো নিধন পক্রিয়ার মাধ্যমে একেবারে নিধন করে দিতে চাইছিলো যে মুসলিম শুন্য দেশ করবে এরকম একটা অবস্থা আবার দেখা যাচ্ছে যে China এর Uighur এ অ্যাঁ এতো মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে

হ্যাঁ Palestine এ তো ভাই একেবারে অবস্থা খারাপ তারপরেও কিন্তু তারা অ্যাঁ তাদের ধর্মকে ভালোবাসে বা তারা হিন্দু মুসল~ মুসলিম ধর্মের অনুসারী যেহেতু তারা তাদের ধর্মকে বিশ্বাস করে জন্যই তারা কিন্তু এখন পর্যন্ত সেখানে টিকে থাকতে পারছে অন্য কোন সেইখানে আমি জানি না অন্য কোন হয়ত কেউ থাকলে সেটা ওখানে টিকে থাকাটা কতটুকু সম্ভব হইতো না হইতো কিন্তু সেখানকার মানুষরা অনেকটা মানে শক্তিশালী আর তারা অনেকটা মানে শক্তিশালী ঈমানের অধিকারে আমি মনে করি এই জন্যই তারা কিন্তু সেখানে টিকে আছে এখন পর্যন্ত তারা Israeli দেরকে স্থান দিয়েছিল এখন তারাই আবার Israeli রাই তাদের বুকে তাদের ওপর হামলা নিপীড়ন চালাইতেছে কি একটা দেখো তাহলে ইসলাম ধর্ম কতটা উদার মন মানসিকতার মানুষ তারা তাহলে আসলে সবাই ভালো থাকুক আমরাও চাই যে এভাবে ইসলাম চলুক কিন্তু এভাবে থেকে উন্নতি করুক এভাবে যাওয়া যায় না আর আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেও ভালো লাগলো আপনিও ভালো থাকেন অবশ্যই আর আমিও ভালো থাকি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো থেকো অলাইকুম আসসালাম

ওইযে ওই যে গল্পটা আহ তোমার আমাকে একটু আগে বললে ওই গল্পটা সুন্দর করে বলতো শুনি ওই গল্পটা শুরু করবো

Jimmy valentine যেটা অনেক আগের একটি পুরোনো একটি গল্প যেটা খুব মানুষকে খুব বাস্তববাদী গল্প মানে বাস্তবের সাথে গল্পটার অনেক মিল আছে হ্যা এবং সেটা লিখেছে ও হেনরি একজন মানুষের একটা খারাপ জীবন থেকে একটা ভালো জীবনে মানে একটা সৎ জীবনে পুরোপুরি হচ্ছে পরিচালিত হওয়ার পেছনে একজন মেয়ের মেয়ের সম্মতি মানে একজন খারাপ মানুষ একজন খারাপ মানুষ একটা মেয়েকে ভালোবেসে পুরো বদলে গিয়েছিলো একটা সৎ জীবনযাবন একটা sensitive person হয়ে গিয়েছিল wow wow আচ্ছা ঠিকাছে দেখি কিভাবে শুরু হচ্ছে গল্পটা বলো গল্প তা প্রথম থেকে একদম প্রথমে যে সে হচ্ছে উম জিম্মি একজন যে উম যে একটা জুতোর দোকানে মানে একটা bank এ ডাকাতি করার ফলে সে একটা

মানে গল্পটার শুরুটাই হচ্ছে তার ডাকাতি দিয়ে

এবং সে হ্যা এবং সে তারপরে তার উম হচ্ছে ওখান থেকে চলে আসলো মানে জিম্মি যে jail এর ওখানে তারপরে তারপরে তার ভালো কাজকর্ম দেখার পরে মানে ওখানকার যে Warden সে উম সে একটু ভালো দেখতো যে জিম্মি ভালোই জেলে কাজকর্ম করছে এবং Governor একদিন যেদিন Check করতে এসেছিলো সেদিন দেখে জিম্মি ভালো কাজকর্ম করছে এবং যার কারণে তার সাজা কমিয়ে দিল তার পুরোপুরি নয় মাসের

ছয় মাসের সে নয় মাস Jail এ ছিল এবং তার সাজা ছিল প্রায় চোদ্দো মাসের এবং তার প্রায় অনেকটা কমে গিয়েছিলো যার কারণে সে এবং তার উম সকালের পরে